এহনও বান সাইডে বড় বড় ফটো দেখা যায়।

আর কে চিনতে পারেন একটা ছবি আছে ডাইনে।

এই ছবিটা আমি একটা বড় গেট দেখা যাক আগরতলা শির শিরো শিরজী সাঁইবাবা মন্দিরে--

একজন ছেলে মেয়েকে দেখা যায় গেটটা খোলা আর উম--

ফুলের চারা লাগানো আচ্ছে স্কু অনেক একজন মানুষ বাড়ান্ডার--

অনেকজন লাইনে দাঁড়িয়ে আছে টেবিল আছে চেয়ার আছে টেবিলের উপরে--

এই ছবিটা আমি দুকানের সাম-সামনে মিঠু একটা সাইনবোর্ড ল্যাখা দেখা যাচ্ছে।

অ্যার সামনে মেয়ের ফোটো স্টিকার লাগানো আছে সামনে যুটা আছে।

একটা বড়ো বিল্ডিং দুইতলা দেখা যাচ্ছে সাইডেও বিল্ডিং আছে চারিদিকেও ল বাম সাইডেও আছে সামনে--

আছে বাম সাইড্ডে লাল গাড়ি একটা আছে ডান সাইড্ডে সাদা গাড়ি একটা আছে।

এই ছবিটা আমি কিষান সেবা কেন্দ্র পেট্রোল ডিজেল টেল এ_আই_আর স্যার বোর্ডে লেখা দেখা যাচ্ছে পিছনে একটা--

পিছনে বাউন্ডারি আছে আর গাছপালা এখানেও--

স্পেনগুলো আছে একটা স বেনার আছে এখানে ফুটবল খেলতাছে বেনার অনেকজন স্টেডিয়ামের উপরে দাঁড় উপরে দাঁড়িয়ে দেখতাছে লুক আছে।

এই ছবিটা আমি তিনটা নৌকা দেখা যায় অনেকটা বড় খেতি দেখা যায় এখানেও--

এই ছবিটা আমি একটা বড় বিল্ডিং দেখা যায়।

এই ছবিটা মোটরস করে লেখা আছে এমন দেখা যাচ্ছে।

স্কুলের বাউন্ডারির বাইরে আছে স্কুটি আছে বড় গাছ আছে সাইটে বি--

বাম সাইডে একতা রোড দেখা যায় এখানে কামানদার আইতাছে।

সামনে একটা মূর্তি আছে নজরুল ইসলামের বড় একটা মূর্তি আর গেটটা বন্ধ।

সামনে একদম সামনে একটা সাইনবোর্ড আছে তাকে চিনতে ওইটা চিনতে পারিনি।